গ্রাউন্ড -এর বটে যথা গ্রাউন্ড -এ।

জিমে তিনটা লোক নজর আছে।

আই. ডি. বি. আই. ব্যাঙ্ক এ.টি.এম. ।

ভি.এন. তিরিশ একটি সুপার মার্কেট -এর বটে।

সাইড - এ কলা টাঙ্যা আছে।

তনদুরি চায়ে ইস্পেসালিস্ট লিখা আছে।

সাদ্ধি একটা অ্যাম্বুলেন্স ওইখান থেকে পার হইছে ।

শোরুম -এর ম হোর্ডিং লাগাইছে ।

এক বুকস্টোর ।

ডেকোরেশন আরও ভালো দেখাচ্ছে।

এই দৃশ একটি ইস্কুল -এর বটে যথা--

একটি লোক মেজর আছে সাইড -এ একটি বইকে লাগা আছে ।

সামনেতে ফুলের গাছ লাগা আছে।

সেনিটাইজ একটি মেয়া লোকের ব্যাগ -এ করছে ।

অনেক সওয়ারি বৈঠান আছে।

এক রেট চিস করা আছে।

যেথা পেট্রোল পামের -এর করমচারি।